তিনটা তিনটা গুগাল পে ফোনপে ।

অনেক রকমের খাবারের জিনিস আছে যেমন চিপস ম্যাগি বিস্কিটের প্যাকেট ডিম।

এখানে একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে এই বিল্ডিংয়ের কালারটা হচ্ছে গিয়ে লাল আর সাদা।

এইখানে গাছগুলাকেও ডেকোরেশন করেছে বসার জন্য জায়গা আছে আর তার ঠিক--

উম হলুদ কালারের আর তার ঠিক পেছনে একটা আরেকটা বিল্ডিং আছে।

এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আসে আর অনেকগুলা গাছও দেখা যাচ্ছ--

সামনে একটা রাস্ত আছে মাটির রাস্তা।

আকাশে দেখা যাচ্ছে সূর্য।

অনেক দূর দূরান্তে বড় বড় গাছ পালা দেখা যাচ্ছে।

এটা একটা প্রেট্রোল পাম্প এই প্রেট্রোল পাম্পের মধ্যে অনেক ছেলে পুরুষ--

এখানে অনেক বাইক স্কুটি দেখা যাচ্ছে অটোও আছে সামনে এল_ই_ডিতে স্ক্রিনে --

বড় ছোট টায়ার আছে এখানে একটা চেয়ার টেবিল বসানো আছে আর তিনটা চেয়ার বসানো আছে।

এখানে মনে হচ্ছে রোড শো হচ্ছে কোন এক প্রোগ্রামের।

এখানে একটা বড় বিল্ডিং আছে বিল্ডিংয়ের কালার হচ্ছে গিয়ে সাদা কালারের।

এখানে দেখা যাচ্ছে নিক টাইম আ কফি ।

তালা দেওয়া দরজা তিনটা দরজা।

বেড়া দিয়ে উম বেড়া দেওয়া বাঁশের।

একটা বাইক আছে তার একটু দূরত্বে আরেকটিও বাইক আছে।

বড়ো একটা পাথরের মধ্যে একটা ছেলে ঢুকছে।

আর নিচে অনেকগুলো পাতা পড়ে আছে অনেকগুলো টুকরো টুকরো পাথর পড়ে আছে।

আর এই নার্সারিটার নাম দেবনাথ নার্সারি ।

টিশার্টটা রেড কালারের জিন্সের প্যান্ট পরা।

উপরে মাউন্টেন ডিউক তারপর কেকের অনেকরকমের সরঞ্জামও দেখা যা--

জিপ থেকে একটা মেয়ে নামছে ছোট একটা বাচ্চা।

কাজ করছে এই লোকটার মুখ ঢাকা।

এখানে অনেক বড়ো একটা বিল্ডিং দেখা যাচ্ছে এই বিল্ডিংয়ের মধ্যে লেখা--

ছেলেটার ড্রেস যে পড়ে আছে ওইটা অ্যাস কালার একটা টুপি পড়ে আছে--